awk এ more on single dimensional array এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা ফাইলের সাথে awk array ব্যবহার করা শিখব
অ্যারের elements scan করা
statement মুছে ফেলা
argv array এবং environ array
আমরা এটি কিছু উদাহরণের মাধ্যমে করব
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1604 অপারেটিং সিস্টেম এবং gedit টেক্সট এডিটর 3201
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুশীলন করতে website আগের array to awk টিউটোরিয়ালগুলি দেখা উচিত
আপনার c বা c ++ এর মত কোনো programming ভাষার মৌলিক জ্ঞান থাকতে have
না হলে আমাদের website প্রাসঙ্গিক tutorials দেখুন
এই tutorial ব্যবহৃত files এই tutorial পৃষ্ঠায় code files link উপলব্ধ তাদের ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করুন
পূর্বে আমরা awk অ্যারের কিছু দিক দেখেছি
এখন একটি file দিয়ে awk array ব্যবহার করা দেখি
আমরা আগে ব্যবহৃত একই awkdemo txt file ব্যবহার করব
এখানে প্রথম field roll roll number এবং ষষ্ট field roll শিক্ষার্থীর stipend
প্রথমে সকল শিক্ষার্থীর জন্য hra গণনা করি
এখানে hra তাদের stipend পরিমাণের 30%
আমি ইতিমধ্যে code লিখেছি এবং এটি calculate _ hra awk হিসাবে সংরক্ষণ করেছি এখন এই ফাইলটি দেখি
begin বিভাগে field বিভাজক pipe চিহ্ন দিয়ে শুরু হয়
তারপর action বিভাগে আমরা অ্যারে elements শুরু করছি
এই বিভাগ একটি input file প্রতিটি লাইনের জন্য কার্যকর হবে
আমি অ্যারে ভ্যারিয়েবল এ hra এবং index হিসাবে dollar one ঘোষণা করেছি
এখানে dollar 1 প্রথম field নির্দেশ করে যা roll roll number
তাই index roll number অ্যারে hra value হিসাবে সংশ্লিষ্ট hra পরিমাণ থাকবে
কিভাবে আমরা এই অ্যারের সকল elements scan করতে পারি
আপনাকে for loop এর you বৈচিত্র ব্যবহার করতে হবে
এই loop অ্যারের প্রতিটি ইনডেক্সের জন্য statements একবার চালায়
var ভ্যারিয়েবল এক এক var index ভ্যালুতে set করা হবে
code end বিভাগের ভিতরে লেখা হয়
awk বিভাগ awk awk পর এক্সিকিউট হবে যা input file সকল lines কার্যকর করা হবে
ভ্যারিয়েবল i এক এক করে প্রতিটি index value be roll number দ্বারা শুরু করা হবে
for লুপের প্রতিটি ইটারেশনে নির্দিষ্ট roll নম্বরের জন্য hra printed hra হবে
terminal গিয়ে file চালান ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
সেই folder জন্য যেখানে cd command দ্বারা code files ডাউনলোড করে এক্সটার্ক্ট করেছেন
এখন লিখুন: awk space hyphen ছোটহাতের f space calculate _ hra awk space awkdemo txt এন্টার টিপুন
output সকল শিক্ষার্থীর জন্য roll number এবং hra দেখায়
এখন ধরুন আমি roll নম্বর s02 এর শিক্ষার্থীর record মুছতে চাই
তাই আমাদের index s02 তে অ্যারে element মুছতে have
এটি calculate _ hra awk code ব্যবহার করে করি
for লুপের আগে enter টিপুন এবং নিম্ন code লিখুন: delete স্পেস hra বর্গাকার বন্ধনীতে ডবল উদ্ধৃতিতে s02
file সংরক্ষণ করুন এবং terminal যান
terminal মুছে ফেলুন
পূর্বে চালিত command পেতে up arrow টিপুন এন্টার টিপুন
roll number s02 সহ শিক্ষার্থীর record output printed হয় the
delete command দ্বারা যে কোনো অ্যারে element মোছা যায়
আপনাকে index এর সাথে অ্যারের name উল্লেখ করতে have
একটি সম্পূর্ণ অ্যারে মুছতে চাইলে কি করতে হবে এটি শুধু delete স্টেটমেন্টে অ্যারের নাম উল্লেখ করে করা যেতে পারে
এটি চেষ্টা করতে code যাই
delete statement থেকে উদ্ধৃতি এবং বর্গাকার বন্ধনী সহ index s02 মুছুন
file সংরক্ষণ করে terminal যান
terminal মুছুন পূর্বে চালিত command পেতে up arrow key টিপুন এখন enter টিপুন
দেখুন আমরা কোন output পাচ্ছি না সম্পূর্ণ যারে মুছে ফেলা হয়েছে
মনে রাখবেন আমরা পূর্ববর্তী awk builtin variables tutorial বলেছিলামargc কমান্ড লাইন আর্গুমেমেন্টের সংখ্যা বোঝায়
argv একটি অ্যারে যা command line arguments সংরক্ষণ করে কিভাবে আমরা তাদের ভ্যালু দেখাবো
আমি ইতিমধ্যে argc _ argv awk এ code লিখেছি বিষয়বস্তু যাচাই করি
code awk begin বিভাগে লেখা হয়েছে
প্রথমে আমরা arguments সংখ্যা printing করছি যা হল argc এর value
এরপর for loop দ্বারা আমরা i এর value 0 থেকে argc1 পর্যন্ত looping করছি
এবং argv কে index i তে printing করছি টার্মিনালে গিয়ে ফাইলটি চালান
এখন terminal লিখুনawk space hyphen ছোটহাতের f space argc underscore argv dot awk space one space two space three
এখানে one two three হল command line arguments command চালাতে enter টিপুন
arguments সংখ্যা হিসাবে 4 পাই কিন্তু মনে রাখবেন আমরা শুধুমাত্র 3 the arguments পাস করেছি
এখন প্রতিটি arguments দেখি index 0 তে প্রথম arguments বা argv আসলে awk কমান্ডের নাম
এরপর তিনটি arguments রয়েছে যা command line পাস করেছি
তাই argc এর value সর্বদা পাস করা command line arguments সংখ্যা plus এক
এখন আরেকটি উদাহরণ নেই builtin variable environ ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবলের একটি অ্যাসোসিয়েটেড অ্যারে
অ্যারে element indices হল ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবলের names এই অ্যারে element ভ্যালু নির্দিষ্ট ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু
এখন ভিন্ন ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু কিভাবে দেখে তা দেখি
প্রথমে ইউসারনেম print করুন
আমাদের ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবল user we value print করতে হবে
command prompt নিম্ন লিখুন
enter টিপুন
output ইউসারনেমের name দেখাবে যারা লগইন করেছে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা ফাইল দিয়ে awk array ব্যবহার করে শিখেছি
অ্যারের elements scan করা
statement মুছে ফেলা argv array এবং environ array
অনুশীলনী হিসাবেযারা পাস করেছে সেই শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট ভাতা গণনা করা
paper উপস্থাপনার ভাতা যা 80% stipend
পারফরমেন্স incentive স্টাইপেন্ডের 20%
ভাতা দুটি ভিন্ন অ্যারেতে সংরক্ষণ করুন
প্রতিটি ভাতা এবং গড়ের জন্য প্রয়োজনীয় মোট পরিমাণ print করুন
awk program থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল path value print করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন
এই forum আপনার timed ক্যোয়ারী post করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ